মানে আমাদের বাড়ির সবাইকে মানে দেখিয়েছে সবার এত মানে পছন্দ লেগেছে এত ভালো লেগেছে সবাই বলছে একসঙ্গে সবাই একবার ট্যুর -এ বেড়াতে যাবে হরিণ দেখার জন্য।

আমাদের বাড়ির পাশে একটি শপিং মল আছে ওখানে বিভিন্ন কালার এর বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম এর দামি দামি মানে পিস পাওয়া যায়।

আমার মা একবার টুর - এ বেড়াতে গেছে ওখানে মানে কি বলবো একটা রাজবাড়ি পড়েছে।

আর জলটির রং কন কোন জায়গায় সবুজ কোন জায়গায় কালো দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে ওটা কিসের জল ।